একটা কার্পেট পাতা আছে। করবেট এর মধ্যে চারিদিকে ইট লাগানো আছে তারপর ফুটো ফাটা আছে ঘরের ইতে।

সারডেন পাথর পরে আছে দেখা যাচ্ছে জাল ঘেরা আছে আর হচ্ছে ইলেকট্রিক আছে ।

ওয়ালেট -এ এ.টি.এম লেখা আছে আর বাঁশ আছে বাঁশের মধ্যে দড়ি দিয়ে বাঁধা আছে।

আর গাছ পালা আছে আর মাটি আছে আর চিয়ার আছে চিয়ার এর মধ্যে লোক বসে আ--

গিলাক পিংক কালার আর হলুদ কালার রং করা আছে ।

গাছের তলায় হচ্ছে লোক দাঁড়িয়ে আছে একটা কাঠ খালার হচ্ছে--

আর একটা ঘর বাড়ি আছে বাড়িতে গ্রিল লাগা--

এটা একটা অফিস অফিস -এ বেলুন সাজানো আছে হলুদ লাল একটা ফটো মারা আছে।

আর দু ধারে রা আ রাস্তা আছে মাঝখানে দু ধারে।